অনেক কটা মানুষকেও দেখা যাচ্ছে এই পিকচার -টিতে।

''সামনে পিকচার -টার মধ্যে যেন দেখতে পাচ্ছি যে টিচার্স ডে ।''

এবং তারা তাদের ছাত্রদের স ছাত্রছাত্রীদের সঙ্গে--

যেখানে অনেক অনেক ভক্তরা সেই মন্দিরে মন্দিরে মধ্যে প্রবেশ করছে।

সামনে এটা হোয়াইট কালার -এর সাদা রঙের আছে মিনারটি।

প্রয়াস চালু রাখছে। এটা একটা পার্ক -এর মধ্যে আছে।

আগের বাড়ির ভেতরের রুম গুলো তৈরী করা হচ্ছে। সিমেন্ট বালি কাজও করা হচ্ছে।

ছবিটায় অনেক কটা রড দেওয়া হয়েছে। মাটির যাতে তাকে একটা পিলার ওপর দিয়ে করা যেতে পারে।

অ্যা অনেক বড়ো জায়গায় তৈরী করা হচ্ছে বাড়িগুলো।

সামনে একটা বাড়ি টাইপ -এরও আছে।

এখানে আমরা একটা বাড়ি দেখতে পাচ্ছি । বাড়িটা পুরো --

মনে হয় এটা একটা ব্যাঙ্ক আছে । ব্যাঙ্ক -এর ভেতরে সবাই মিলে কাজ করছে।

সামনে পিকচার -টার মধ্যে একটা বড়ো বিল্ডিং এটা মনে হয় একটা--

এর মধ্যে আমরা একটা অনেক হাতের কাজ দেখতে পাচ্ছি যেটা --

একটা ট্যাংক আছে জল ট্যাংক দেখতে পাচ্ছি।

এটা একটা লাগছে কোনো গোয়ালার দোকান। না গোয়ালার বাড়িতে এখানে একটা গরু রাখা আছে। তার গরু --

গোয়ালাতে যদিও দেখা যাচ্ছে। মানে গোরুর দুধ বের করার সময় হয়নি ।

উম ঠাকুর এনে পুজো করা হচ্ছে এবং সামনে একটা ছাত্র দাঁড়িয়ে আছে ও তার মা ।